হ্যাঁ, এখন তো কতো রকম, এখন সব সিস্টেম হয় না নাচ গানের জন্য একটা অনুষ্ঠানই থাকে, সঙ্গীত বলে। সেই গুলো। তালে তো বেশ ব্যাপার, তা দিদির শ্বশুর বাড়িটা আপনি কোন দিকে? দিদির শশুর বাড়ি বলতে new town এ, new town বলে এখানে জায়গা আছে, সেই খানে উম দিদির শ্বশুর বাড়ি। তো ভালো বড়ো ঘর বাড়ি উম রয়েছে নিজের ঘর বাড়ি পয়সা,

বিয়ে মিটে যাওয়ার পরে গেছিলি দেখা করতে? হম গিয়েছিলাম তো এক দিন আমরা সবাই মিলে aquatica এ গিয়েছিলাম। তারপর সেই দিনকে হম বাইরে বেরিয়ে restaurant এ খেয়েছি রাত্রে, হম রাতের খাবার আর কি।

হম খেয়েছি বাঙালি থালি সিস্টেম ছিলো তো, থালি রকমের ইয়ে ছিলো, তো সেই রকম সেই খানে যা যা এক সাথে সব থাকে, সেই ভাবেই খেয়েছি, ভালোই , সবই জামাই বাবু পয়সা দিয়েছে। বাহ, খুবই তালে তো খুবই ভালো ব্যাপার। আমিও যাব যখন আমিও যাব সবাই কে নিয়ে এরকম খেতে, অনেক দিন সবাই যাই না খেতে এক সাথে।

যাব, তোরা যেখানে গিয়েছিলি ওই রকম একটা জায়গায়, খুব সুন্দর দেখে জল ঠল হ্যাঁ, জলের জায়গা, ওইরম type এর কোথাও যাবো।

হ্যাঁ, তুই বলছিস, সাড়ে সাড়ে চোদ্দো মিনিট হলো। হ্যাঁ, এই তো আর কি আর উনিশ অবধি টানতেই হয়ে যাবে, মানে উনিশ পয়েন্ট তিরিশ থেকে কুড়ি আর কি। অনেক দিন তো কথা হয়না, তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা বাড়িতে সবাই ভালো আছে, বোন মা বাবা? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে

হ্যাঁ, চলছে চলছে। বোনের রেজাল্ট তো ভালো হয়নি শুনলাম, এই বারে, হ্যাঁ। ফল একদমই ভালো আসেনি। হম শুনলাম সেইটাই। যে ভালো ভাই, ভালো করে পড়াশুনাটা কর, ও এখন ও এখন তো ক্লাস ছয়ে উঠলো, মানে কক্ষ ছয়, এবার ও কি আর বলবো বল, ওর তো বিদ্যালয় থেকে বার বার বলে ভালো করে যেন এখন বাড়ীতে একটু দেখা হয়ে, পড়াশুনো করানো হয়ে , তখন পড়তেও যায় একটা আহ এরম নিজেস্ব একটা teacher এর কাছে তাই, বাবা মা দুজনেই চাকরি করলে আর ওটা তো সম্ভব হয় না, না দেখা। ওই জন্য তো, হ্যাঁ মানে,

হ্যাঁ হ্যাঁ, একদমই। শিক্ষক, একদম ঘরের একটা শিক্ষক খুবই দরকার কেন বল তো, এই কিছু বোঝানো টোঝানো আজ কাল তো পড়াশুনো জানিসই কি কত কঠিন হয়ে গেছে, এখন তো, তুই নিজেও এখন শিক্ষা দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ। এইবার সেইটাই সেইটাই।

সেইটাই তো। আর বোন, বোনের আর কি খবর? বোন নাচ টাচ করছে, নাচ গান কিছু? হ্যাঁ, নাচ গান সব করছে, নাচের এর নাচের ইয়েতে যায়। নাচ শিখতে যায়, গান শিখতে যায়, গানের কলা কলা শেখে মানে অনেক রকমের ওই যে নক্সিকাঁথা, তারপরে এই আঁকা, তারপর আরো যেসব ধরণের নতুন নতুন এখন যে কাজগুলো এসেছে, সুতোর কাজ, সেই সব কাজ শিখছে, গান শিখছে । গানের এখন কতো হারমনিয়াম দিয়ে গান শেখে তারপর তবলা দিয়ে শেখে।

হস্ত শিল্পের সমস্ত কিছু শিখুক। হ্যাঁ হ্যাঁ, সব শিখছে। মানে একদম যেটাকে বলে একদম আমাদের জাতীয় বাংলা সঙ্গীত সেটাই শিখছে। এখন আর

আমার এখানকার আবহাওয়াও ভালো। গরম পড়েছে যাকে বলা যায়। মানে এই কটা দিন ধরে তো একদম টেকা যাচ্ছে না, এতো গরম এতো নিম্নচাপ, আর কি বলবো মানে ঘেমে নেয়ে পুরো চান হয়ে যাচ্ছে

সব যারা যেই ঠান্ডা machine ছাড়া তো আর থাকাই যাচ্ছে না। হ্যাঁ, ঠান্ডা একটা machine আমিও লাগাবো ভেবেছি। এ বছর একটু পয়সা কড়ি হোক, দেখি কতো দূর কি হয়। তারপর একটা ওই ঠান্ডা machine কিনে দেবো। কারণ ওই ছাড়া আর কোন গতি নেই হ্যাঁ, গতি নেই, ঠাণ্ডা machine তো লাগবেই, হ্যাঁ, আর বৃষ্টিপাত হচ্ছে?

হ্যাঁ যতটুকু না হলে বা হয়, সেই আর কি। তালে এই তোকে ফোন করেছিলাম, দিদির বিয়েটা তালে শুনলাম ভালোই কেটেছে। দিদির বিয়েতে খুব মজাটজা তোরা করলি। এর পর তো হ্যাঁ আর নতুন আর এক জনের হয়তো দাদার এরপর হয়তো বিয়ে হবে, দাদার বিয়েতে আমি অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ দাদার বিয়ে তো হবে মনে হয়। দেখি, দিদি দাদার বিয়েতে আমি যাবই আমি যা যা এত দিন ধরে ভেবে রেখেছি এইটা কিনবো, সেইটা কিনবো, আমি দাদার বিয়েতে গিয়ে একদম সব, কিনবো সব শখ মিটাবো হ্যা? পয়সা কড়িও যাবে তখন। হ্যাঁ অনেক মজা করবো দাদার বিয়েতে। এই তো দেখতে দেখতে মানে কি বলবো , দেখতে দেখত তো সময় হয়েই আসলো আর একটু একেবারে বিমানে করে চলে আসবি, তালে বেশি দিন লাগবে না। বিমানে হ্যাঁ, বিমানে মাঝে মাঝে ছাড় দেয়না হ্যা আগে থেকে, আগে থেকে ওটার ওই বুক করে রাখতে হবে। বুঝেছিস তো? ওটার বছরে একটা করে বুক রাখতে হয়, তাই কি হ্যাঁ, ও বুক করে রাখতে হবে আগে থেকে।

তোরাও তো এখানে আসতেই পারিস এক দিন বল, মানে এক দিন দেখ, তোরা এক দিন তোরা আসলে তোরা বিমানে আয়ে, বা তোরা রেলে করে আয়ে, তোরা আয়ে এক দিন, ঘুরে যা এখান থেকে। সেইটাই। ঘুরে তো যেতেই হবে বিমানে করে ছাড় দিলে তখন হম মানে যে ইয়েটা কেটেই রাখতে হবে। হ্যাঁ ticket টা, ওরম সেই জন্য। অনেক তো কথা হলো, অনেক দিন পর কথা হলো। হ্যাঁ, খূবই ভাল লাগছে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে এই টুকুই রাখি, তোরা ভালো থাকি সবাই, ঠিক আছে? হ্যাঁ।

হম একদম ঠিক আছি তুই কেমন আছিস চিনতে পারলি আমি তো ভাবলাম চিনতে পারবি না।

হু হুম সেটাই

এই সব ঠিক আছে। কি করছো এখন? ও আরে আজকে তো আমি কাজেই যেতে পারিনি জানো। কি হয়েছে আমার ঐ account বন্ধ হয়ে গেছে না UCO Bank এ কিছু problem ছিল তাই ভাবলাম যে SBI তে একটা account খুলবো। এবার এর আগের দিন গেছিলাম একদিন ছুটি দেখে সেদিন বলছে যে এখন না সতের তারিখের পর আসবে এবার। হ্যাঁ এবার আজকে গেলাম বলছে যে আবার first hour এ আসতে মানে তোমার দশটার দিকেই আসতে হবে তাহলে তাতাড়ি হয়ে যাবে তো আমি ভাবলাম

ওখান দিয়েই কিন্তু কি আর বলব আজকে গেছি ওখানে সারাদিন ওখানে লেগে গেলো তাও জানিস কাজ হয়নি আজকের কত যে রাগ ঘরে হ্যাঁ তো কি হয়েছে হ্যাঁ সেটাই সেটাই কি হয়েছে আজকে গেছি ভাল মন দে দশটায় বলেছিল এই দশটা পনেরোতে পৌঁছেছি ঠিক আছে? তারপর গেছি গিয়ে ওখানে দেখলাম যে আজকেই যত সবার মনে হচ্ছে

এবার সতেরো তারিখের পর তাহলে আজকেই date টা ছিল কারণ আঠারো তারিখ তো আহ রোববার পড়ে গেল। সেটার জন্য আজকে যাওয়া হলো সবাই আজকে গেছে সবাই।

কি হয়েছে এবার সবার করছে একজনের করতে করতে একজন তো ছিল যে first এ তাঁর কি হয়েছে ওকে বলছে যে অন্য SBI download করো ও smart phone থেকে মানে মহিলা টা ভাল দেখতে, জানিস? মনে হচ্ছে যে পড়াশোনা জানে সব কিছু কিন্তু ও কি করছে বলছে আমি তো করছি হচ্ছে না আরে তুমি play store দিয়ে করবে install তাহলে install হবে না একি মানে আহ তোমার এর কথা বলো তো? তারপর উনি দিই~ দেখিয়ে দিলেন Bank এর লোক। এবার বল~ এবার সে form fill up করছে মানে ওই যে form fill up তো হয় নি ওই mobile দিয়ে net banking খুলে দিলো কিন্তু উনি কি করেছেন attested copy আনতে হবে aadhar card আর pan card এর xerox attest করতে হবে কি করেছে attest করে আনেনি এবার নাও sing করতে দেরি লাগবে দেরি বটেই বলছে pen দেও তো সরকারির ওই Bank এ এসে বলছে pen দাও এবার ঝাড় খেয়েছে manager এর কাছ থেকে হ্যাঁ তোমরা official কাজ করতে আসবে pen নিয়ে আসবে না এখানে কি আমাদের কি চাকর পেয়েছো? যে phone দেব আহ মানে phone এ সবকিছু দেখিয়ে দেব pen দেব লেখার জন্য এটা কিসের জন্য তোমরা এসছো যাও বাড়ি চলে যাও এরকম করে বলছে এবার হ্যাঁ সেটাই সরকারি bank জানিস তো ওদের মনে যাই যা তা বলবে এবার এবার কি হয়েছে এবার উনি গেছ pen কিনে আনলেন তারপর করলেন মানে pen টা দিলোই না হ্যাঁ হ্যাঁ আট ঘন্টা চল্লিশ মিনিট তাও মানে তারপরে বললেন যে পাঁচ মিনিট বসো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে transaction গুলো ওনার টা হলো

হ্যাঁ সেটাই সময় লাগেনি বলতে ঐ তোমার ওনাদের লেগেছে পনেরো কুড়ি মিনিট কারণ upload হবে impression thumb impression তারপর আহ Sign করাবে এক জায়গায় নাতো আবার সব জায়াগায় sign করাবে তারপর photo নিলো web camara থেকে তারপর একটা ওই ভদ্র মহিলা ছিলেন আবার উম আর ওনার husband রয়েছে ঠিক আছে তাঁর সাথে কি হয়েছে ওই ভদ্র মহিলার account খুলবে বলে সব কিছু করছে ঠিক আছে, এবার ভদ্র মহিলাকে জিজ্ঞেস করছে যে তোমার আগে account ছিলো এই ছিল এই ছিল ওর husbad উহ ওর husband উত্তর দিচ্ছিল ওনাকে বলছেন তোমার account খুলছে যে তুমি বলছো? চুপ করে যাও যাই সেটাই। তোমার ওই উহ এনার account যার account খুলবে সে বলবে তোমাকে বলতে বলেছি? এরকমভাবে। তারপরে ওনারও bank account খোলা হয়নি ওই যে ওনার কি zero balance account করেছিল ওনাকে আবার জিজ্ঞেস করছেন যে PPF করবেন? তিনি বললেন যে না এখন করব না। কেন তাহলে bank account কেন open করছেন? এমনিই রাখার জন্য PPF টা করে নিন ভাল মানে তাদের তাদের ভালোর জন্য সেটা বলছে যে তুমি এই PPF টা করে নাও আরে যার দরকার পড়বে সে নিজেই করবে তাই না? সেটাই আবার জিগ্যেস করছে যে তোমার অন্য কোথাও bank account আছে? তো উনি বলে দিলেন হ্যাঁ আছে bank of Baroda না UCO bank এ কোথাও একটা বললেন তো আবার বলছে তাহলে দুটো account open করে রেখে কি করবেন? এরকম আহ হ্যাঁ সেটাই আবার কি করবেন? একেবারে ঝামেলা আহ কি আর বলব আর আমার সময় তো সব কিছু হচ্ছে এবার বলছে link নেই নে এক সমস্যা হ্যাঁ হ্যাঁ সেটাই আবার বলছে OTP দাও OTP দিলাম OTP পাঠাল OTP দিলাম বলছে যাও OTP হচ্ছেই না link ই নেই। verify হচ্ছে না এই করে করে দশ বার অন্তত হ্যাঁ ওই পনেরো কুড়ি মিনিটের পর তারপর দশ মিনিটের পর ডেকে বলছে দেখোতো এইবার দেখোতো

না সেটা তো হয়নি কারণ তো আমার bank accao~ মানে ওই bank এ তো account নেই আর হ্যাঁ আমি তো নতুন করাতে গেছিলাম হ্যাঁ তাই জন্য। এবার কি হয়েছে এবার ওখানে সব কিছু হচ্ছে সবার কাজ হচ্ছে কিছু কিছু কাজ যে আসছে সবাই লাইন ধরে বসে যাচ্ছে আমার পরে দু তিন জন বসলো তার তো এবার তার পরে যারা আসছিল তাদেরকে বলল যে আর আপনারা আজকে হবে না অন্যদিন আসেন কারণ link নেই কাজ হচ্ছে না আগের লোকরা বসে আছে এরকম ভাবে। আহ কি বলব ওই সমস্যা তো SBI তে এত link এর সমস্যা আর একদিন গেছিলাম সেদিনও link নেই মানে রোজই link থাকে না মনে হয়। সেই না? মানে এরা নিজে তো chair এ বসে বসে সব কাজ করে। আর আমাদের কে লাইনে ব~ লাইনে থাকি যান~ যেমন এরাই এরা কাজের লোক আমরা হয়তো ফালতু লোক আমাদের কোনো কাজই নেই এ ছাড়া লাইনে দাড়ানো ছাড়া। হ্যাঁ সেটাই মানে এরকম করছে একটা account খুলতে গেলে আমি জানিস তারপর ওই দেড়টার সময় আমাকে বলল আর link পাওয়া যাচ্ছে না কি করব আমি বললাম তাহলে আজকে যায়? অন্যদিন মানে আসতে হবে আর কি তো বলল হ্যাঁ আপনি যেতে পারেন হ্যাঁ কারণ কত বসব বল বুঝে গেছি আর office যাওয়া তো হবে না

সব ঘরের কাজ ফাজ একটু সেটে নিলাম office এ যাওয়া তো হলো না নাহলে কত সুন্দর ভেবেছিলাম তাতাড়ি গেলাম কাজটা হয়ে যেত office এও চলে যেতাম বেসরকারি bank নিয়ে না উফ কি বলব সত্যি। সেটাই আর lanch hour এ

আচ্ছা তাই জন্য কাজটা তাড়াতাড়ি হয়েছে আরকি।

উহ আচ্ছা

তাহলে তো ভালই হ্যাঁ তাহলে তো ভালোই

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখ। hello hello আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আছি আলহামদুল্লিলা দেশের যা অবস্থা কিভাবে ভালো থাকবো বলো হ্যা আসলে আঃ এখন খবরের কাগজ পড়লে খুললেই দেখা যাই যে এখানে মারা মারি খুনো খুনি হানা হানি ওই খান এ সমা বেশ ওই খানে সম বেসে পুলিশ এর হানা তারপর পুলিশ এর মারামারি এই সবই সুদু এই আসলে এখন আর নিউস পেপার টা খুলতেই ভালো লাগে না খবর এর কাগজ টা পত্রিকা টা খুললেই মনে হয় যে কে একটা খবর দুঃসংবাদ চলে আসবে হটাৎ করে সেই জন্য ভয় লাগে মাঝে মাঝে তা তোমাদের কি অবস্থা এইতো আছি আসলে ভালোই এখন থাকার অবস্থা হচ্ছেই মিল করে থাকি এই কিছু দিন আগে হ্যা metrology হলো আঠাশ তারিকে তখন তো আমার ঘর বন্দি ছিলাম এই তো এখন তো metro

মানুয়ের আর কি রাস্তা ঘটে যা না মানুষ যে আর সাধারণ মানুষ হ্যা আমাদের রাস্তা ঘাটে হ্যা বের হওয়া নিষেদ ছিল বাসার ছাদে বারান্দায় আমাদের কাপড় চুপর আঃ আঃ শুকাতে দিওয়া নিষেদ করার ছিল এই রকম আরো কিছু নিষেদ হ্যা ছিল মানুষ এর বাইরে বের হওয়া নিষেদ ছিল স্কুল college বন্দ করা ছিল এই রকম আর আঃ তো ওই দিন টা আসলে আমি তো হ্যা আসলে আমি তো ঢাকার বাইরে থাকি তাই তো খুব একটা মানে জানা হয় না এইগুলো আমার তা ও তাহলে জেনে তো আমি তো অবাক লাগছে হঠাৎ করে এই রকম কেন নির্বিধি মানে নিষেদ করা হলো মানে এই টা কোনো না কারণ জানো এখন টাউন টা তো সবাই জানে জিনিস টা প্রধান মন্ত্রী এসে ছিলেন তো উদ্বোধন করতে তার নিরা নিরাপত্তার জন্য আর কি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

মানে আমার মিরপুর থাকলেও খালি তো আগের গা অব্দি আঃ উত্তরা পর্যন্ত আঃ ট্রেন আসা যাওয়া করছে আপাতত ওহ আসলে জিনিস টা হচ্ছে কি আঃ সবচেয়ে ভালো হতো যদি হামগেট পর্যন্ত যাওয়া যেত আর মাজখান এর কোনো আঃ ওই stason খোলেনি jast খালি উত্তরা উত্তরা to আঃ আগালি এর মাঝ খানে কোনো জায়গা hold করে না আমার যেহুতু নিচে হ্যা বারো নম্বর diuches এ থাকি তা একটু অসুবিধা হয়ে গিয়াছে আর আর এটা যদি এক হচ্ছে যদি এই আমাদের এখানে এই metrol টা মানে আমাদের বারো নম্বর এর station টা খুলে দেতো আর যদি হু পর্যন্ত আঃ মানে metrol টা চালু থাকতো তাহলে আমার regular আসা যাওয়া করতো অনেকে সুবিধা হতো এখন শুধু মাত্র এটার জন্য ওহ আসলে হ্যা সেটাই আমারো আসলে

হ্যা আসলে আমার ও অনকে শক যে metrol এ চড়বো যাবো আমিও একবার যাবো সময় পেলে metrol ঘুরে আসবো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 আমি বেশ মজার ব্যাপার কি জানো প্রতি বছর যে দলটা মানে world cup যেতে আমি সেই দল টাই কেমন করে যেন support করে ফেলি মানে সুবিদা বাতির লোক সুবিধা বাদী না তো বুজতে হবে যে আমি আগে করতে পারি এটাও একজন কে support করেছি গতবার ফ্রান্স কে support করেছিলাম ঠিক আছে হ্যা তো ওই দুইটো দল ই জিতেছে আসলে এরা আমার তো মনে হয় যে এদের কে আঃ মানে ইয়ে করা উচিত কি বলে আঃ মানে sapotar হিসাবে এদের আমাকে কিছু খুশি করা উচিত প্রতি বছর

ফিফা world cup এর আগে আবার তোমার পদ্দা সেতু উদ্বোধন হলো আচ্ছা ভালো কথা তোমার কি পদ্দা সেতু crosh করা হয়েছে না না আমার পদ্দা সেতু cross করা হয় নাই তো আমার অনেকে ইচ্ছা যে পতাসেতু তে যাবো তো কিছু দিন হলো আমার পরীক্ষা শেষ হয়েছে আঃ এখন পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তাই চিন্তা ভাবনা আছে যে একবার ঢাকায় যাবো তো গেলে ওদিকে পদ্দাসেতু টাও ঘুরে আসবো সব জায়গায় ঘুরবো আর metrorel টাও দেখে আসবো সব কিছু মিলিয়েই আসলে চিন্তা ভাবনা একটা বড়ো চিন্তা আছে একটা planning আছে যে কোথাও ঘুরতে যাবো আঃ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 আমার তো অসুবিধা নেই আমার তো আমি এখন কুয়াঘাটা আসছি বুজছো হ্যা গতকাল কে আমি crosh করলাম পদ্দাসেতু হু বা তাহলে তো ভালোই আমি আমি এখন কেমন কেমন দেখতে পদ্দাসেতু টা না সেতুর মতোই আল্লা সেতুর মতোই বুজলাম আঃ আছে না যে কি রকম অনেক video ও দেখলাম যে পদ্দা সেতু অনেক সুন্দর নাকি অন্যান সেতুর মতো না না তো সেটা সুন্দর্য যেহুতু কুয়া কাটলেও একটা নিদ্রিষ্ট সুন্দর্য আছে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 আঃ সুন্দর্য টা হচ্ছে বেশ বড়ো একটা সেতু কিন্তু এখন হয়েছে কি ওই নিচ নিচে রেল সেতুর কাজ চলছে তাই একটা মাজখানে dvaidar গুলো আটকে দেওয়া হয় এবার একই দুই লেন্ড এ আর কি গাড়ি গোড়া চলে সব লেন্ড এ আর কি চলতে পারে না এর জন্য speed টা অনেক slow আর ওই দিকে একটু jam থাকে দুই পরেই

আঃ মানে full speed এ গাড়ি চলতে পারে না আর একটা হচ্ছে বসে যেতে হবে আমাদের দেশের লোকজন খুব মানে racing করে হ্যা ওই রাস্তায় হ্যা মানে প্রায় ই accident হয় প্রায় মানুষের accident হয় আর কি এই জিনিস টা খারাপ লাগে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 সবগুলো আসলে আঃ news এও দেখায় না সবগুলো এই তো

আসলে খারাপ লাগে মানুষের যান তো চলে যাই কত family হ্যা